তা দেখো তোমার ওখান থেকে কয় জন বন্ধু যাবে দেখো একটু কয়জন যাবে মনে হয় তোমার? আমার এখান থেকে ধরো তোমার চার জন কি পাচ জন হবে চার জন বা পাচ জন যদি হয় তো আমার এখান থেকে আরো দু তিন জন তো আট জন মিলে যদি যাই তো bus এ না গিয়ে ট্রেনে যাওয়া ভালো হ্যা

সেটা তার পর ধরো ওদের সাথে গিয়ে লাভ নেই ওরা ধরো time মত নিয়ে যাবে ঠিক ঠাক ঘুরাবে না বুঝলে হ্যা ওটার জন্যই তো আমি ভাবছিলাম যে তাইলে bus এ না গিয়ে যদি ট্রেনে তেনে যাই, তো ট্রেনে গেলে একটু সবাই মিলে একসঙ্গে যেতাম। কি সুন্দর ভাবে একটা বগীতে চাপলাম, চেপে সবাই গল্প তল্প করতে মানে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 সেটাই সেটাই bus এ না যাওয়া টাই ভালো তাও কারণ ওরা যা করে কি বলোতো কোথাও তোমাকে শান্তি ভাবে ঘুরতে দিবে না তারপর ধরো কোথাও ঘুরতে গেলে তো দিয়ে ঘুরতে ঘুরতে বলবে চল চল এখান থেকে চলো অন্য জায়গায় যাবো বুঝলে

আর দেখো যেহেতু আমরা যখন ঘুরতে যাবো তখন তো একবার না ঘুরা হলে আমরা আসবো না সেটাই এবার তারপরে ধোরো busএ যদি যাই শুধু আমরা তো আট জন থাকব না busএ পুরো ধোরো ষাট জন থাকবে Total তো সবাইকে ধরো নিয়ে যাবে সবাইকে ঘুরাবে ঠিক ঠাক বলে তো ঘুরতে মানে মজা টা লাগবে না বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ দিয়ে তোমাদের তাহলে পাচ জন যাবে বলছো না কি হ্যাঁ পাচ জন যাবো মানে এই দিক থেকে ঐ দিক থেকে মানে কানাই আর বলাই বলছিলো শুধু ঐ যে আমরা যাবো তো

সেটাই সেটাই তবে দেখো কতি যাবার সময় Select করো হ্যাঁ ওটাই তো এবার কচি ঘুরতে যাবো এবার দেখো এমন ভালো ভালো একটা জায়গায় গেলে ভালো হয় মানে যেহেতু যাচ্ছি যখন ভালো করে এই টাতে ঘুরে আসবো দেখো আমি গিয়েছিলাম পুরি পুরি তার পর গিয়ে ছিলাম গেন্টোক তো গেন্টোক তুমি যেখানে যাবে তুমি বলও? তোমার কোথায় যেতে ভালো লাগে সমুদ্রে যদি যাও ও সমুদ্রে চান করতে পারবে সমুদ্রে ধারে ধারে ঘুরতে পারবে তুমি দেখো কোথায় যাবে বুঝলে

সেটাই আরে পুরি গিয়েছিলাম Family র সাথে তো উম কি হয়েছিলো আমরা তো busএ গিয়েছিলাম বুঝলে

ঐ সে Travel agency এর মাধ্যমে তো ওরা কি করছে ধরো কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে দিয়ে তোমাকে আগে বললাম না যে ধরো একটা মন্দির ঢুকছি ওখানে পাচ মিনিট থাকতে না থাকতে ওরা বার করে নিয়ে যাচ্ছে অন্য মন্দির দেখানোর জন্য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

ওরা busএ কি বলো তো bus এর তো বা তোমার ধরো ভাড়া থাকে ধরো ঐ লাইনে ধরো ঘুরতে time দিবে তুমি আবার ধরো এই লাইনে ধরো time আবার ধরো টিপ মারবে সেটাই তার পর ধরো এই যখন আমাদের এখান থেকে bus ছাড়লও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 হ্যাঁ তো তা ভালো মাঝের seat টা পিছনের seat মধ্যে তো পার্থক্য কি ঐ মানে পিছনে যে টা হ্যাচাল টা বেশি লাগে তার জন্য মানে কম পয়সা নেবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাচাল পিছনের একটু হ্যাচাল বেশি লাগে কিন্তু এখন হ্যাচাল এর রাস্তা নেই বললেই চলে ধরো সবাই সববাই বলছে সব সাথে রাস্তাই প্রায় ঠিক হয়ে গেছে তো কি বলে তো মানুষও তো একটু শুবিধা চায় তো সামনের seat টা ধরো প্ছন্দ করে বেশি মানুষ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

আর এবার আমাদের এখানে যখন গিয়েছিলাম তো ওটা ছিলো ধরো কিন্তু AC ছিলো না বুঝতে পারলে যে ধরো এ সময় করে গিয়েছিলাম তো এখন কেম রোদ কেমন বুঝতে পারছো হ্যাঁ এখন তো হারে মানে কি বলবো মানে থাকা যাচ্ছে না এতো টাই পরিস~ মানে পরিমানে রোদ টা তাপ ধরছে শরীলে মানে গাঁ টা মনে হচ্ছে বললে না আগুনের ছ্যাকা লাগলে যেমন ছ্যাক লাগে সে রকম লাগছে একবারে সেটাই সেটাই তো এখন পুরো পুরি গ্রীষ্ম পরে নি তো এখনি যদি এত গরম হয় তো যখন মানে পুরো পুরি গ্রীষ্ম পরে যাবে তখন তো কি হবে ভাবো একবার

সেটা সেটা সেটা তার পর ধরো তুমি যদি এক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 তো সে রকম তো নিয়ে যাবে না এখান থেকে তা অতো জিনিস কেও নিয়ে যেতে চাইবে ঘুরতে গেলে সেটা সেটা তো ওখানে একটা সুবিধা আছে বুঝলে তো ওখানে কি হয় যে ধরো তুমি যদি শুট ভাড়া নাও বা জ্যাকেট ভাড়া নাও বা বুট ভাড়া নাও তা ঐ গুলা পাওয়া যায় ওখানে বুঝলে ও মানে পুরো সুবিধাটা আছে মানে ওখানে আছে মানে যা নিবে মানে সেটা পাওয়া যায়।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 হ্যাঁ সেটা তো অবশ্যই ওই খানে এবার আমাদের এই খানে যে রকম যে হারে মানে তোমার গরমাল গরম পরে~ পরবে সে হারে তো ঐ খানে তো সে হারে ঠাণ্ডা টাও লাগবে সেটাই সেটাই মানে আমরা ধরো একটা জ্যাকেট পরে কাটিয়ে দি এখানে ওখানে তো তা না ওখানে ধরো মোটা কাছুনের জ্যাকেট যে গুলো ওগুলো ধরো পরতে হয় তবে যার কাটবে যাকে বলে ঠাণ্ডা লাগবে না হ্যাঁ মানে আমাদের দিক থেকে মানে তুলোনা থেকে মানে ঐ খানে দ্বিগুণ মানে বেশি ঠাণ্ডা লাগে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

হ্যাঁ হ্যাঁ বুঝতে পাচ্ছি মানে শীলা বৃষ্টি কারণে মানে ঠাণ্ডা টা একটু বেশি লাগে আর যেহেতু মানে ঐ দিক টা এবার মানে বল মানে পাহাড় বড় বড় পাহাড় এই তালেবে এবার তাপ পরিমানে ধরো ঠাণ্ডা এবার যত আকাশে যাইতে কি ভাবে বললো তো মানে ঠাণ্ডার পরিমান টা কিন্তু বেশি বারে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

আর তুমি নিচে যত যাবে তত গরম বাড়বে এটা একটা ধরো আমরা ভৌত বিজ্ঞানে পড়েছি এটা ক্লাস Seven বা eight এই রকম মনে হয় পড়েছি তাই না

মানে আছে মানে তোমার ধরো বলে না যতো উপরে যাও মানে যতটা মানে দেখে লাগে যে নিচে মানে গরম তো যত উপরে যাবো তত টা গরম পাবো বেশি কিন্তু সে হারে হবে কারো যত উপরে যাবে তত হাওয়ার বেগটা কিন্তু যথেষ্ট বেশি থাকে সেটা যতো উচ্চতায় উঠবে ধরো তোমার কি বলবো মানে গরম বারতে থাকবে গরম গরম কমতে থাকবে সেটাই ঠাণ্ডা বারতে থাকবে তো কি হয় দার্জিলিং উচ মানে পার্বত্য অঞ্চল বা উচু জায়গা ধরো সেহেতু ওখানে ঠাণ্ডা একটু বেশি

হ্যাঁ আমি কি বলছি ঐ সব জায়গাতে ঘুতে গেলে ধরো মানে পুরো safety হিসেবে যাওয়াটাই বেশি ভালো নিজের পক্ষে হ্যাঁ তুমি দেখো যত টা পারবে তত টা নিয়ে যাবে আর বাদ বাকি ধরো ওখান থেকে ভাড়া নিয়ে নিবে বুঝতে পারলে হ্যাঁ কোথায় আরেকটা আরেকটা কথা জিজ্ঞাসা করছিলো মানে আমার বন্ধু গুলো মানে যেয়েছিস তো মানে বলতে চাচ্ছে যে ভাড়া মানে ভাড়া টা বাদ দিয়ে মানে পাসে কত টাকা নিয়ে গেলে best better হত দেখো আমি যদি মোটা মুটি খরচ ধরি তো কি হবে আহ ধরো ট্রেনের ভাড়া প্রায় ধরো হাজার টাকা ধরলাম Total ই ভাড়া ঠিক আছে হ্যাঁ তো Total ই যাওয়া আসা দের হাজার থেকে দু হাজার ধরলাম তো room ভাড়া ধরো আরো দু হাজার চার হাজার তো আর থাকা খাওয়া ধরো total যদি আট নয় হাজার টাকা করে নিয়ে যাই কেও তাইলে ঠিক হবে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 তা আমি বললাম আমি তো জানি না আমি এবার সুধা আমি এবার জিজ্ঞাসা করবো তো যখন তুমি বললে তাইলে ওদেরকে একটা Minimum একটা amount বলবো যে তুমি বললে আট থেকে হাজার টাকা তো এই রকম তাইলে নিয়ে আসতে বলবো সেটাই সে আর ভাঙ্গবে তুমি তোমার উপর depend তুমি সেখানে নয় হাজার জায়গায় নব্বই হাজার হয়ে যাবে কারণ তুমি যদি ওখানে খরচা করো বুঝলে হ্যাঁ ওইটা তো নিজের উপর ব্যাক্তিগত ব্যাপার যে যেমন খরচা করবে সেটা তেমন মানে লাগতো পয়সা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

হ্যা হ্যা ওইটাই সবচেয়ে best হবে কারন না এবার যদি চার জন চার জন থাকছিস তাইলে ধরো দুটো room এ হয়ে যাবে এবার যদি single বা দুইজন করে যাই তো তখন আবার পরে অসুবিধা হতেও পারে সেটাই সেটাই তাইলে একটা room এ যদিও per day আটশো টাকা করে নেয় তো একা জন যদি একটা করে room নেয় আটশো টাকা করে স্মমু সবার যাচ্ছে তাই না

তা হ্যা তাইলে একটা ক্ষেত্রে কি হবে সুবিধটা হবে মানে ধরো যদি চার জন না করে একটা room ভাড়া নেই তাইলে তো মানে মাথা পিছু দুশো টাকা করে দিলে একটা room আমাদের হয়ে যাচ্ছে সেটাই তাহলে কি হবে ধরো তুমি একহাজার টাকায় পাচ দিন তুমি থাকতে পারবে ঠিক আছে তো পাচ দিন থাকতে গেলে তোমার এক হাজার টাকায় হয়ে যাচ্ছে সেখানে তোমাকে চার হাজার টাকা লাগবে হ্যা হ্যা একদম একদম ঠিক তো মানে ওটাই করবো যেখান যেখানে আমার কম পয়সা তে মানে কম সু মানে পয়সাতে ভালো সুবিধাটা পাবো সেই জায়গাটাই নেবো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

তা ওরাই বলচ্ছিলো যে যদি গেন্টোক যাস কি করবি আহ ওখানে গিয়ে ধর তোরা যদি বন্ধু মিলে যাস তো একটা সুবিধা ভালো হবে কারন বুন্ধু একসাথে থাক যাবে একটা room এ হ্যা সেটা তো অবশ্যই বন্ধু মিলে গেলে তো এক সঙ্গে থাকলে তো কোনো Problem নেই সেটাই বলছি double bed এ একটা room নিয়ে নিবি তাহলে কি হবে দো একটা room এ প্রায় অনেক জন এটে যাবে তো কি হবে একটা room এ যে খরচা টা টা খুব

তোমার ঐ দিন মানে per day তাইলে দুশো করে পরে যাবে পাচ দিন যদি থাকি পাচ দিন কোনো ব্যাপারি না সেটাই এবার তার পরে ধরো আমরা যদি দেখি যে পয়সা আছে তো আরো দুই দিন বাড়িয়ে দিবো

হ্যা সেটাই তো আবশ্যই এবার যদি আমার কম খরচাতে হয়ে যায় এক দিন দুই দিন বাড়ান গেলেও তত কিছু problem নেই যেহেতু পয়সার খরচা কমে হয়ে যাচ্ছে তো হয়তো একদিন দুই দিন বাড়ান যেতেও পারে সেটাই সেটাই পুরো পুরি একবারে দেখতে হবে যে আহ room টার উপর কারন ওখানে ধরো একটা বড় amount লেগে যায় থাকার জন্য তো ওখানে যদি একটু save করতে পারি আমরা তো ওখানে ধরো

হ্যা তা তো অবশ্যই এবার এবার দেখো এবার যদি ইস ঐ যায়গাতে যদি এবার ধরো একটা room এ আই মানে চার ছয় আটশো টাকা বা হাজার টাকা নেয় ঠিক আছে per day তো যদি এক এক করে নেয় তা হলে তো খরচা টা বেশি বেশি পরে গেলো বেশি বা অতিরিক্ত পরে যাবে তাহলে তো আমাদের room ভাড়াতেই তাইলে এমনি তেই ধরে পাচ দিন থাকলে তাইলে তোমার পাচ হাজার টাকা করে পরলে তোমার তাইলে তো এমনি তে তো চল্লিশ হাজার টাকা room ই লেগে যাবে সেটাই সেটাই আর সেটা হচ্ছে একটা idea যে আহ ও ভাবে roomshare করে থাকতে হবে তাইলে খরচা টা কম হবে তার পরে তো খাওয়া দাওয়া তো হোটেলে পাওয়া যাবে তো খাওয়া দাওয়া টা না হয় হোটেলে করে নিবো ঠিক আছে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 সেটাই সেটাই খাওয়া দাওয়া তোমার রান্না করা যাবে না ওইখানে তবে কি ওইখানে restaurant খুব ভালো ওখানকার মোম ঐ যেটা খাই না আমরা মোমো হ্যা হ্যা মোমো হ্যা ওইটা তো ওইখান কার favourite হ্যা একদম একদম ওখানে গেলে তুমি যদি মোমো খাও মোমো যে test ওখানে আহ কি বলবো সেই level এর

এর রামপুরা আছে গবিন্দ মন্দির ওখানে ওখানে একটা মোমো center আছে তো ওখানে খেতে পারো তুমি ওখানকার মোমো বেশ test full হ্যা মানে কি বলো তো মানে মোমো তো অনেক জায়গায় বেচছে ঠিক আছে কিন্তু মোমো জায়গায় যে ciken টা দেয় হ্যা কিন্তু ciken খুব পরিমানে কম দেয় অনেক কয়জন সেই সেই এখন কি বলও তো এখন তো ব্যবসা করছে না মানুষকে ধরো খাওয়াবে না পয়সা income করবে তাই না সেই জন্য দু দিন চলছে দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পারলে না

এবার ধরো আমি তোমার দোকানে কিছু নিতে গেলাম সেখানে তুমি আমর প্রথম দিন ভালোই দিলে তার পরে ঐ মাস খানেক দিতে দিতে তুমি একটু একটু কম দিতে লাগলে তখন কি করবো আমি তখন দেখবো যে তুমি আমাকে কম দিচ্ছো তোমার দোকানে খাবো না অন্য দোকানে আমি খাবো সেটাই সেটাই ওইটাই করছে এখন তো তুমি তো বন্ধুদের নিয়ে কথা বলো আমরা তো একসাথে যাবো টিকিট কাটার জন্য যে পয়সা টা লাগবে তো আহ তুমি আমাকে কালকে একবার phon করো ঠিক আছে তো এখন আমি রাখছি তো তুমি phon করো আমাকে ঠিক আছে। ঠিক আছে আমি সব বুঝিতে সুঝিয়ে phon করবো হ্যা

ঠিক আছে

আহ দেখুন আহ experience তো ভালই ছিল আমি আহ কোন দিকে সেটা বলছি না কিন্তু মানে কিছু কিছু জিনিস আমার ঠিকঠাক লাগেনি আহ মানে যেরকম ধরুন মানে maximum জিনিসই ঠিক ছিল দেখাযাচ্ছে কিছু জিনিস যেমন ধরুন আপনাদের timing নিয়ে খুব issue হয়েছিল, আপনাদের timing টা নিয়ে খুব issue হয়েছিল তারপরে somehow ওখানে গিয়ে আপনি বললেন যে package টা আমাদের মানে deliver করার কথা ছিল যে মানে~ যে উম টাকা যেহেতু first থেকে আপনারা ওখানে গিয়ে বললেন যে না~ এখানে উম মানে আরও কিছু extra charges লাগবে কিছু জিনিস বাড়ানো হয়েছে কিন্তু সেটা আপনারা সম্পূর্ণ ঠিকঠাক ভাবে ব~ বলেননি. ত~ যাইহোক এই কিছু কিছু জিনিস ছাড়া~ মানে আপনাদের মোটামুটি সব জিনিস ঠিকই ছিল. না দেখুন train timing delay হয়নি আর train timing টা delay হয়নি কারন train timing delay হওয়ার তো এখানে কথা আসছেনা আসলে basically যখন আমরা ধরুন এখান থেকে আমাদের মানে NJPR যে train টা ছিল তো ওটাই যখন আমরা যাই তো NJP ঠিকঠাক ভাবেই পৌছাই কিন্তু ওইখানে যে আপনারা আপনাদের বলেছিলেন যে~ আপনারা আপনাদের মা~ সমস্ত মানে গাড়ি~ ঠিক করে রেখেছেন গাড়িটারি সবকিছুই ঠিক করে রেখেছেন যে আহ এরপরেই যে আমরা Gangtok কে ঢুকবো তো ওই গাড়িটারি গুলো সব ঠিকঠাক করে আপনাদের নাকি রাখছিল কিন্তু তাও আমরা NJP পৌঁছানোর পরেও আপনাদের সেইখানে এক ঘণ্টা delay হয়েছিল কোন কারনে যে আপনাদের লোকই কি গাড়ির কি সমস্যা হয়েছে নাকি গাড়ির এরকম কিছু সমস্যা হয়েছে তো আপনারা তো এটা তো আপনাদের দায়িত্ব না যে আপনারা আগে থেকে দেখে রাখবেন যে সেখানে যেন কোন passenger দের কোনোরকম অসুবিধা কোনোরকম যেন problem না হয় কারন ওখানে গিয়ে আমাদের খুবই যেটা problem হয়ে যদি এক ঘণ্টা ধরে train late ছিল প্রথমত মানে এইগুলো এই কিছুকিছু জিনিসই মানে problem হয়েছে আমাদের হ্যাঁ মানে problem টা যখন ওইখান থেকে যেহেতু মানে বিষয় টা শুরু হল যে আপনাদের week timing টাই ওইখানে কিন্তু আপনাদের যে আপনারা যে এইটা promise করেছিলেন যে মানে~ গিয়েই সঙ্গে সঙ্গে tiffin এর বেপার টা থাকে তো ওটা কিন্তু আপনারা বলেছিলেন একটা time এ দেবেন আপনাদের আ~ যেহেতু already এটা late ছিল গাড়িটা late ছিল ফলে সেখানেও আপনারা পয়তাল্লিশ minutes মত দেরি করেছেন মানে আমরা তো আসলে basically আমাদের রাত্রের train ছিল তো রাত্রে আমরা খেয়েদেয়ে উঠেছি মানে আমরা just normal dry food~ ই নিয়েছিলাম উম খাওয়ার জন্য তো সেখান দিয়ে খেয়েছি

late এর জন্য আপনারা যে promise টা করছিলেন যে এই খাবার টা দেবেন ঠিকঠাক time এ তো ওটা দিতেও আপনারা late করেছেন সেটা অনেকটা~ মানে অনেকটা late ই করেছিলেন তো যাইহোক এই~ ছোট ছোট issue তারপরে আপনারা আরেকটা আমার যেটা খুবই problem হয়েছিল সেটা হল hotel টা নিয়ে basically তো hotel এ যেটা ছিল যেটা আপনারা বলেছিলেন যে এরকম hotel দেয়া হবে hotel টার মানে ইয়ে~ টা ঠিকঠাক আছে কিন্তু হোটেল এর যে service টা ওটা খুবই বাজে ছিল মানে আমি জানিনা এরকম কেন বাজে ছিল আপনারা বলেছিলেন যে hotel ঠিক থাকবে hotel মোটামুটি পরিষ্কার পরিছন্ন ছিল ঠিক আছে কিন্তু hotel এর service খুবই বাজে এই ধরুন আমারা আমরা যখন কিছু মানে~ ধরুন room service এর জন্য কিছু বললাম তো সেটা আসতে মানে একটা coffee বা একটা চা আসতেও উম মানে দেরি করছিল কমছে কম পয়তাল্লিশ minute থেকে এক ঘণ্টা মানে এই issue গুলোই ঘটছিল আরকি আর সমস্যা বলতে দেখুন মানে আপনাদের tours and service company টা অনেকদিনের ই পুরানো আর~ basically এখান থেকে আমার কিছু বন্ধুবান্ধবরাও মানে গেছে ঘুরতে আগেও আপনাদের মানে বা অন্যান্য যাইগাতেও গেছে তো ওদের experience ও ভাল আমি খারাপ বলব না একদমই তো উম মানে ওদের experience ও ঠিকঠাকই আছে কিন্তু আমার বেলায় যখন আমি ধরুন আমরাতো সিকিম গেছিলামই ধরুন দুই হাজার একুশ এর অ্য~ december এ গেছিলাম decem আহ exactly december এর প্রথম প্রথমই গেছিলাম তো~ হল ঠিক আছে আর~আর একটা জিনিস ঘটেছে যা আমাদের সাথে সেটাতেো হ্যাঁ অবশ্য সেটা ভুলে গেছিলাম এটা বলি আপনারা যে মানে site গুলো আমাদের sightseeing গুলো বা যেই যেই জায়গাগুলো আমাদের promise করেছিলেন যে এই এই জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে দেখানো হবে উম বা এরকম~ সময় দেখানো হবে তো ওইখানের মধ্যে আপনারা একটা জাইগা আমাদের দেখাননি সেটা হোল yumthang valley যেটা yumthang valley টা আপনারা দেখাননি কিন্তু ওটাই basically সবথেকে মানে উম most visited place সিকিম এর মধ্যে yumthang valley টা তো somehow জানিনা আপনারা বলছিলেন যে না আর সেটার জন্যে আমাদের কাছে time হবে না আমাদের problem হয়ে যাবে আমাদের budget একটু issue হয়ে দাঁড়াচ্ছে ওই জায়গাটা যাওয়ার জন্যে তো ওইখানে আপানারা ওইটা কিন্তু cutoff করেছিলেন এবার আমি বুঝতে পারলাম না আপনারা কেন জিনিসটা cutoff করলেন কারণ আপনার~ আপনিতো আপনাদের যখন আমরা প্রথমে টাকা দিচ্ছিলাম আপনাদের উম

তারমধ্যে আপনারা সবকটা জায়গায় ঠিকঠাক ঘুরিয়েছেন সেটা নিয়ে কোন problem নেই কিন্তু আপনারা yumthang valley টাই দেখাননি lake টাই দেখাননি মানে এটা basically যেটা সবথেকে দেখার জন্যে আমরা মানে

okay তো আহ নিশ্চয় আমি ব্যাপারটা ভেবে দেখবো তবে আপনাদের এই tour টা আহ মানে শুরু কবে থেকে হচ্ছে, আপনারা plan কবে থেকে করছেন আপনাদের মানে ইয়েটা কবে যে আপনারা এই time এ initiate করবেন plan টা. হ্যাঁ, নিশ্চয়ই. basically আমার পাহাড় তো খুবই ভালো লাগে তো যেই কয়বার পাহাড়ে যাই না কেন তো সেটা আমার কাছে মানে আরও যেতে ইচ্ছে করে. তো অবশ্যই আমি plan করবো যে করান এর আগেরবার যে আপনাদের সাথে গেলাম ওই Yeamtham Valley টাই দেখা হল না যেটা দেখার আমার সবথেকে বেশি ইচ্ছা ছিল. তো অবশ্যই এইবারে গিয়ে আমি সেই পুরন করার চেষ্টা করবো আমি যাওয়ার চেষ্টা করব, সেইখানে আপনাদের মানে এইবারে আমি বলবো যে আপনাদের এই plan গুলো একটু proper করবেন আর হ্যাঁ অবশ্যই আপনি যেই কথাটা বললেন আগে যে tour guide ছিল বলেন আমারও ঠিক মানে আমার বন্ধুরা যে feedback টা দিয়েছিল আপনাদের travel company সম্বন্ধে যে আপনাদের tour guide নাকি খুব ভালো হয় মানে তারা মানে অত্যন্ত knowledgeable হয়, যে তারা জানে কোনটা কি করছে, কোন জায়গাটায় নিয়ে যাচ্ছে and কোন গাড়িতে নিয়ে যাচ্ছে, তারা সবকিছুই জানে. কিন্তু এই ক্ষেত্রে মানে এইবারে তো জানি না আমার এইরকম experience কেন হলো, এইবারে কিন্তু আমি এই বিষয়টা আপনাদের দেখতে পেলাম না. যিনি আমাদের tour guide ছিলেন মানে প্রথমত তার communication skill খুবই খারাপ, তিনি মানে কেই যদি তার কাছে জিজ্ঞাসা করে কোন প্রশ্ন তিনি ঠিকঠাকভাবে একদমই communicate করছিলেন না. তারপরে তিনি নিজেও জানেন না যে next আমরা কোথায় যাবো? মানে এরকম কিছু না কিছু doubt প্রত্যেকটা মানে tourist দের মধ্যে দেখি যে তারা নিজেও জানতে, বুঝতে পারছে না যে মানে কোথায় কি হবে? তারা ঠিকঠাকভাবে মানে tour guide ঠিকঠাকভাবে আমাদের information ঠিকঠাকভাবে টা দিচ্ছিল না তো অবশ্যই এই problem গুলো ঘটেছিল তো এইটাই বলতে চাইবো যে এইরকম যেন আমরা এই next যখন বলছেন আপনারা November এ যাবেন তো এইবারে যেন এইরকম problem না হয়. Okay আমি পুরোটাই বুঝলাম ঠিকআছে আমি এই অবশ্যই আপনাদের আরেকবার trust করে দেখতেই পারি কারণ যেহেতু আপনাদের আহ ~মানে online website এর review টাও খুব ভাল and বুঝতে পারি যে আমি সেই হিসাবেই মানে ওই ভরসা করে গেছিলাম আর আমার বন্ধুরা তো বললাম যে আমার বন্ধুরা আমা~ আমাকে বলেছে যে এই tours and travels company টা খুবই ভাল, আহ তুই একবার গিয়ে দেখ এইখানে~ মানে এরা খুবই আআ~ মানে

এইটা বিষয় আরেকটা tour এর জন্য তো ঠিকাছে নিশ্চয় আমি নভেম্বর এর জন্যে আমি যাব তো just আমি just এইটুকু জানতে চাই আপনি একটু just আমাকে details টা বলবেন যে মানে এই এর যে ব্যাপারটা আপনি বললেন যে নভেম্বর এর শুরুতে যেই plan টা হচ্ছে তো মানে just আমি just মানে brief একটু জানতে চাইছি যে আপানারা কিরকম ভাবে plan করছেন বিষয়টা, তো just একটু brief আমাকে দিবেন. Okay okay ঠিক আছে বেপার টা আমি বু~ বুঝলাম তো হ্যাঁ আরেকটা জিনিস যে এইবারে কি সেইরকম বেপার ঘটবে না তো আগেরবারে যে আমরা গেলাম আগেরবারে যে আপনাদের সাথে গেলাম তখন যে বলা হয়েছিল হ্যাঁ তখন ও আপনাদের ওই আহ মানে all package ছিল ten thousand এর মতনই ছিল ten thousand মতই ছিল package টা তো ঠিকাছে তো ওটা ওটা basically fifty fifty ভাবেই আমাদের pay করতে হয়ছে প্রথমে পাঁচ হাজার টাকা দিতে হত then ওখানে গিয়ে পাঁচ হাজার টাকা দিতে হয়ছে কিন্তু যে সমস্যাটা হয়েছিল সে আপনাকে বললাম যে ওইখানে গিয়ে নাকি ওখানে গিয়ে আমাদের onspot বলা হচ্ছিল যে বিষয়টা যে আপনাদের ওইখানে গিয়ে আরও extra হাজার দের হাজার না দুই হাজার টাকা আমাদের থেকে নেয়া হয়েছিল যে বলেছিল যে আরেকটু budget এর issue আছে তো ওইভাবে যেন budget টা বাড়ানো হল তো এইবারে এরকম কিছু হবে না তো হ্যাঁ ok thank you আমি বুঝলাম যে না ঠিক আছে আপনাদের দ্বারা একটা ভুল হয়েগেছে সেটাও ঠিক আছে কোন অসুবিধা নেই আমি মানছি যে actually সবার দ্বারাই ভুল হয় এটা কোন বড় বিষয় না তো আপনি যেহেতু বললেন এইরকম এইরকম ব্যাপার এইবারে কোনোরকম কিছু হবেনা তো অবশ্যই আপনাদের ওখানে ভরসা করতে পারি এমনিও আমি মানে আমি ওই জন্যই একটু ভাবছিলাম যে মানে যেহেতু আমার বন্ধু বান্ধবরা এত ভাল positive review দিয়েছে আপনাদের website এও এত ভাল review সেহেতু আমিও ভাবছিলাম যে মানে এরকম কেন হচ্ছে আপনাদের মানে এরকম তো হওয়ার কথা না আমিও একটু doubt এ ছিলাম যে মানে কিছু হয়ত problem থেকে থাকতেও পারে বা কিছু আর আমি তো নিশ্চয়ই জানি না আপনাদের এই বিষয়টা তো যাইহোক উম আপনাদের এই জিনিসটা ভাল যে এই আপনারা review টা নিচ্ছেন প্রত্যেক জনের থেকে যে মানে উম ফেরত আসার পরেও যে review টা এটা স~ সাধারানত কোন আহ travels company করে না এখনকার দিনে যে আপনারা এটা করছেন তারমানে অবশ্যই আপনারা মানে customer satisfaction টা অনেকটা গুরুত্ব দেন সেটা বোঝাই যাচ্ছে এটা খুবই ভাল লাগলো আমার যে আপনারা review টা নিচ্ছেন যে কীরকম গেলোমানে traveling টা তো ঠিকাছে যাহোক আমি অবশ্যই পরেরবারও মানে যাওয়া উম নভেম্বর নভেম্বর বললেন আপনি তো নভেম্বরের জন্য আমি অবশ্যই ব্যাপার টা plan করছি আপনাদেরকে নিশ্চয়ই জানাবো আর হ্যাঁ তো আপনাদের আপনাদের একটা special যে pack থাকে না যে আপনারা মানে প্রত্যেকটা জন্যই থাকে সে আমি ওটা আগেরবার মেনেই নিতে হতো এবার available আছে সে আপনি বললেন যে মানে আপনাদের আহ website এ লেখা থাকে যে special offer ওটাতে নাকি ঐ যে ধরুন একটু better experience like

Ok ঠিকাছে তো আমার মনে হয় normal plan টাই better হবে আমার ক্ষেত্রে কারণ আমার তো ওরকম তো কোন ব্যাপার নেই তো যাইহোক হ্যাঁ আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতে জিজ্ঞেস করতে চাই আগেরবারের আমরা সবাই ছিলাম যে যেটা মানে আপনারাই ব্যাবস্থা করেছিলেন যেটা তো ওইটা কিন্তু একটু মানে আমার একটু মানে অতটা ভালো লাগেনি কারণ

ওইযেটা আপনারা বললেন সেই সিকিম এই যাচ্ছেন তো ওই হোটেল নাকি ওর থেকে better হোটেল আপনারা plan করছেন. ঠিক আছে, ঠিক আছে সেটা হলেই better হয়. আসলে দেখুন যেখানে আমরা গিয়ে থাকবো সেটাই যদি ঠিক ঠাক না হয় এবং service ও যদি এমন বেকার হয়, তো মানে সেখানে থাকাটারও কোন মানে হয় না, তাই না? মানে একদমই বেকার. এর আগের বারই যখন গেছিলাম, পুরো পুরো বেকার room service বললাম যে একটা কফিও যদি আমি রুমে যখন বসে সেখান দিয়ে আমি যদি একটি কফিও order করি সেটা আসতেও Forty five minutes সময় লাগে. মানে একটা কফি আসতে যে Forty five minutes সময় লাগে তাহলে যদি আমি normal যদি আমি dinner, lunch এগুলো যদি order করতাম, তাহলে তো ভাবুন কতোটা সময় লাগতো. যদিও dinner, lunch এর ব্যবস্থাটা আপনাদের, মানে লোকজনই করে দেন, কিন্তু

সমস্যা না হলেই ভবিষ্যতের travel ইয়েটায় খুব ভালো হয় ভা~ভাইয়া.